irctc তে কেনা ট্রেনের টিকিট পরিচালন করার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
in tutorial শিখব: irctc in পূর্বের ট্রান্জ্যাকশন্স পরিচালন করা
আমরা দেখব যে tickets স্থিতি কিভাবে যাচাই করে
ticket print করা
ticket cancel করা
ক্যানসেল করার history এবং টাকা ফেরৎ পাওয়ার স্বয়ংক্রিয় email কিভাবে দেখে
train booking করার বেসরকারী websites ও হয়
আমরা কিছু প্রচলিত websites দেখবো
এগুলি irctc we সাথে তুলনা করব
এখানে আমরা irctc তে পূর্বে করা bookings দেখবো আমি irctc website লগইন করি
নীচে যাই
my transactions link টিপি এখানে booked history বিকল্প রয়েছে
booked history তে টিপি এটি পাসওয়ার্ড লিখতে বলে
আমি পাসওয়ার্ড লিখি এরপর go তে টিপি
এটি বলে যে pnr সংখ্যা কি
এখানে tickets সূচী রয়েছে
এটি নির্বাচন করে get pnr status এ টিপুন এটি বলে যে wait লিস্ট হল 162
আমি এটি বন্ধ করি এটির printout নিতে print eticket a টিপুন
এটি এখানে রয়েছে print এ টিপলে এটি print করবে
slides ফিরে আসি এখন পরবর্তী slides যাই
এখন ticket cancel করা দেখি
ticket cancel করাতে হলে কি করব
cancel eticket এ টিপুন
এখন আমি যে টিকিট cancel করতে চাই so নির্বাচন করি
আমি এই ticket চাই না
the বলে the select for cancel আমাদের the নির্বাচন করতে have কারণ কখনো কখনো ভ্রমণের সময় আপনি একাধিক ব্যক্তির ticket book করাতে person
আংশিকভাবে ticket cancel করা সম্ভব যেমন 2 জন ব্যক্তির ticket রয়েছে এবং আপনি এক ব্যক্তির ticket cancel করাতে চান
আপনি শুধু সেই ব্যক্তির box নির্বাচন করুন এখন cancel ticket এ টিপুন
এটি বলে যে are you sure you want to cancel the eticket আমি ok তে টিপি
cancellation status details পৃষ্ঠা খোলে এটি বলে যে 20 টাকা কাটা হয়েছে
89 টাকার টিকিট কেটেছি এবং online পরিষেবার জন্য 10 টাকা দিয়েছি
20 টাকা কাটা হয়েছে
আমি 69 টাকা ফেরৎ পেয়েছি এবং যে account থেকে টিকিট কাটা হয়েছিল টাকা সেখানেই টাকা ফেরৎ যাবে
আপনি চাইলে এর printout নিতে পারেন
আমি history তে ফিরে যেতে পারি slide ফিরে এসেছি
এরপর পরবর্তী slide যাই
এখন আমি ব্যাখ্যা করব যে ক্যানসলেশনের history কিভাবে দেখে
এটি করতে আমি cancelled history এখানে যাবো
এখন আমি আমার পাসওয়ার্ড লিখি
এরপর go go টিপুন
এটি বলে the canceled করা টিকিটের pnr history canceled করার পরের the উপলব্ধ হবে
কিন্তু এটি এখানে অবিলম্বে দেখায় সকল ক্যানসেল করা tickets এখানে তালিকাভুক্ত হবে
slides ফিরে আসি
এখন পরবর্তী slide যাই
আমি আপনাকে টাকা ফেরতের স্বয়ংক্রিয় email দেখাবো
আমি ইতিমধ্যে এই email খুলেছি
এটি বলে যে প্রদত্ত pnr rs জন্য 69 টাকা ফেরৎ দেওয়া হবে
আমি slides ফিরে আসি এখন পরবর্তী slides যাই
এখানে train booking করার কিছু দরকারী বেসরকারী websites রয়েছে
আমরা এখন এগুলি দেখবো
আমি ইতিমধ্যে clear trip খুলেছি
এখন আমি make my trip পৃষ্ঠা প্রদর্শন করি
এখন yatra com web পৃষ্ঠা দেখি
slides ফিরে আসি এরপর পরবর্তী slides যাই
এখন irctc we তুলনা বেসরকারী ওয়েবসাইটের সাথে করব
irctc এর সুবিধা কি কি
বেসরকারী websites সকল trains সূচী থাকে not
বেসরকারী websites খরচ 20 টাকা বেশী হয়
এই websites সকালে দেরী করে খোলে
বেসরকারী websites কম সময়ের জন্য উপলব্ধ থাকে এটি সকাল 10 টায় খোলে যখনকি irctc 8 টায় খোলে
এখন বেসরকারী websites সুবিধাগুলি দেখবো
কখনো কখনো বেসরকারী websites irctc এর তুলনায় দ্রুত চলে
বেসরকারী websites বিমান এবং বাসের ও book হয়
ফলে ভ্রমণ সম্বন্ধীয় সকল তথ্য একই জায়গায় পাওয়া যায়
বেসরকারী websites পূর্ববর্তী অনুসন্ধান ও মনে রাখতে পারে
আমার ক্ষেত্রে আমি উভয় বিকল্প ব্যবহার করি
এখন tutorial সম্বন্ধীয় কিছু তথ্য দেখি
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য